এটা একটা সেলুন । সেলুন এর মধ্যে চেয়ার রয়েছে এবং একটা বাক্স রয়েছে । বাক্স টা লাল এবং হলুদ রঙের । চেয়ার যে দুটো রয়েছে সে দুটো লাল কালো রঙের । এবং চেয়ার এর সামনে দুটো আয়না রয়েছে । যায়না টাতে সেই চেয়ার গুলো দেখা যাচ্ছে ।

পেছন দিকে কিছু জানলার মতন রয়েছে এবং সেখানে কিছু রয়েছে এবং এখানে প্রচুর কসমেটিক রয়েছে ক্রিম রয়েছে ।

এখানে একটা রাস্তা । রাস্তার সাইড এ একটা বেশ পুরানো বাড়ি । এবং বাড়িটা খুব সুন্দর ডিসাইন করানো । বাড়িটা সাদা রঙে রং করানো রয়েছে ।

নিচে দিক টা বাদামি এবং সাদা রং টার মধ্যে খুব সুন্দর ডিসাইন করণ রয়েছে দুটো পাখি উড়ছে পাখি গুলো কালো এবং সামনে একটা স্ট্যান্ড এ দুটো নকশা করা আছে । সেই নকশা তে ছাতা নিয়ে দুটো মহিলা ।

এটা একটা ঘর । ঘর টা বেশ সুন্দর এবং ঘর টা বেশ সাজানো গোছানো । ঘর টা হলুদ এবং সাদা রঙে রং করানো । ঘর টার সাইড এ একটা সবুজ মতন গাছ রয়েছে ।

এবং ঐদিকে সাদা আর পিঙ্ক কালার এর রং করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখতে ঘরটাকে এবং ঘরের ওপরটায় আকাশটা দেখা যাচ্ছে আকাশটা সাদা রঙের দেখাচ্ছে খুব দারুন লাগ --

নদী রয়েছে একটা খেত রয়েছে । সেই খ্যাত টাতে প্রচুর জল রয়েছে । এবং খ্যাত টাতে আফোর রয়েছে এবং আফোর গুলো সব সবুজ সবুজ দেখাচ্ছে ।

একটা বেশ বড়ো গাছ রয়েছে গাছ টা বট গাছ তার ওই সাইড এ একটা ঘর রয়েছে সেই ঘর টা আর একটা দেওয়াল রয়েছে দেওয়াল টার ওপরে ব্যানার দাওয়া রয়েছে একদম সবুজ সবুজ ।